মানে না দেখা ভাব এইসব থাকে ডাক্তারের প্রায় প্রায় মানে আপনি পাবেনই কিন্তু এইদিকে এই জিনিসটা থাকে না ডাক্তার এর সাথে আপনি যদি সামনে বসে কথা বলেন তো সত্যিই বলবেন যে খুবই ভালো. একটা আমি ডাক্তার পেয়েছি এতো সুন্দর. তো এই এই জিনিস গুলা একটা খুব comfortable হয়ে যায় মানুষ এর জন্যে যখন মানুষ কোথাও একটা বাইরে যাচ্ছে মানে একটা তো অজানা শহর প্রথম কথা কাউকে চেনে না জানে না. সেই জায়গা তে নিজের চিকিৎসা করতে যাচ্ছে যদি ডাক্তার এতো ভালো হয় তাহলে ওই যে মানুষটা যাচ্ছে ওনার জন্য খুবই সাহায্য হয় আবার আহ অনেক সময় কি হয় যে ডাক্তার. মানে সব ডাক্তার হয় না কিছু কিছু ডাক্তার আছে যে ignore করে চলে যায় কিন্তু আমার বলা উচিত যে এইগুলো করা উচিত নয় কেন কি মানুষ এতো বাইরে থেকে যাচ্ছে চিকিৎসা করতে. না না এইখানে আমি কি বলছি আমি তো প্রায় এখানে আমি আছি আজ আপনার পনেরো ষোলো বছর ধরে এইখানে আমি আছি তো আমার বাড়ি থেকে. আমার বাড়ির আসে পাশে অনেক জনাই এসেছে যারা আমার কাছে এসেছে check up এর জন্যে গেছি নানা নানা কাছে তো আমি যতগুলা আজ পর্যন্ত ডাক্তারের সাথে আমি মানে আমার বসে কথা হয়েছে. ওনারা এতো ভালো এতো ভালো আমি তো সেটাই বলতাম যে মানে পশ্চিম বাংলার ডাক্তাররা মানে এতো সুন্দর মানুষের সাথে কথা বলে না এতো কিছু করে না তারপরে চিকিৎসা ব্যবস্থা তো আপনি ছেড়ে দিন. চিকিৎসা ব্যবস্থা তো ভালো আছেই আছে মানে মানুষ এর যে এক time. মানুষের সাথে কথা বলার একটা জিনিস সেটা একদম আলাদাই. না না এখানেও চিকিৎসা ব্যবস্থা ভালো এটা বলবো না যে ভালো নয় এখানেও চিকিৎসা ব্যবস্থা ভালো. কিছু ডাক্তার আছে সবাই তো আর সমান হয় না এখানেও ডাক্তার check up খুবই পরিমানে ভালো করে করে আপনি যেমন বড়ো বড়ো এন আর এস তারপরে. আরো অনেক বড়ো বড়ো যেগুলো কলকাতা তে আছে আমাদের দিকে এগুলোতে আপনি এসে কোনোদিন যদি করান তো এইরকম না তারপরে আমার মানে আমার কাকার বাড়ি হচ্ছে দুর্গাপুর ওই সাইড এ পশ্চিম বর্ধমান ওই সাইড এ. ঐদিকেও অনেক বড়ো বড়ো যেমন আপনার আছে hospital তো ঐখানেও চিকিৎসা ব্যবস্থা খুব বড়ো করে করা মানে খুব ভালো ভাবে দেখা হয় তবে ঐখানে মানে ওই পশ্চিম বর্ধমান এর ওই সাইড এ. আপনার এখন ক্যান্সার এর hospital খুলছে যেটা অনেক বড়ো একটা মানে কি বলবো আপনাকে উন্নতি বলতে পারেন কেন কি মানুষ আজ ওই এই. এই রোগ এর জন্যে মানুষ আজ আপনার ব্যাঙ্গালোর পুনে তারপরে মুম্বাই চেন্নাই এ সাইড এ চলে যাচ্ছে কিন্তু ইটা যদি নিজের রাজ্যে হয় তাহলে মানুষ এর জন্য অনেক helpful হয় হতে পারে আপনাদের ঐখানে কিন্তু.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

ওখানের থেকে আরো বেশি পরে যায়.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 আপনি পশ্চিমবঙ্গে আপনি পঞ্চাশ টাকা তে খাবার পেয়ে যাবেন কিন্তু আপনি বাইরে যান পঞ্চাশ টাকা তে দুপুরের খাবার টা আপনি কোনো দিন পাবেন না আমি যত টা জানি আমাদের এখানে আপনি খাওয়া. থাকার সব কিছু কম rate এ পেয়ে যাবেন যেটা আপনার ঐখানে গেলে কিন্তু হবে না এইটাও একটা দেখার পয়েন্ট আছে কিন্তু বলতে গেলে. হ্যা সেটা আপনি বলতে পারেন.

এইখান কার যেসব খাবার যেরকম ইডলি ধোসা এই সব জিনিস গুলো যে গুলো আছে আপনার ষাট সত্তর টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু যে আমাদের যে সব খাবার গুলো বাঙালির যেসব খাবার.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 না না. কোনো মানুষের সাথেই হবে না আর মানে ইডলি ধোসা এ সাইড এ এতো পরিমানে খায় ও না মানুষ বলতে গেলে. হ্যা সেটাই বলছি আমি. ওটা খাওয়া খরচার ও ব্যাপার আছে থাকার ব্যাপার আছে আর আপনি তো গেছেন এক সপ্তাহের মধ্যে তো হয়ে যাবে না সেটা দশ দিন ও লাগতে পারে আবার এক মাস ও লেগে যেতে পারে একটা আপনি চিকিৎসা তে গেছেন.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 মানে কুড়ির থেকে একমাসের মতন আপনার তো time যাবেই যাবে guarantee আর তারপরে আপনি যদি মানে আমি এটা বেসরকারির কথা বললাম আপনি যদি এরপর সরকারি তে check up করেন তো সেইটা তো আরো time মানে ধরে নিন line দিয়ে line

হ্যা এই একটা জিনিস আছে. যে এইখানে একটা hospital আছে এখানে একটা hospital আছে ওই hospital টা মানুষের লাইন দেয়. তিন দিন চার দিন পর ডাক্তারের কাছে যায় মানে সরকারি hospital আছে মানে এতো লাইন পরে এতো লাইন পরে তাও মানুষ কখন মানে মানুষ যে আসবে লাইন দিয়ে থাকে.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

আমার দেখা হয় নি মানে সরকারি হতে পারে আমি বলছি না যে সরকারি আহ চিকিৎসা আপনাদের সব কিছু পেতে গেলে তো একটু sacrifise ও করতে হবে না তো ওনাদের কাছে মানে একটা ডাক্তারের কাছে এতো দিন লেগে যায়.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

হ্যা এই একটা বেসরকারির আছে যে আপনি টাকা দেন টাকা দিলে সব কিছুই পাওয়া যায় বলা যায় দেখেন একটা আপনি.

free তে চিকিৎসা হয় সেটা একদম যেইরকম private এ হয় সেইভাবেই হয় তো পুরো টা. কি বললেন আরেকবার বলবেন. বলছি যেটা আপনাদের ওখানে ব্যাঙ্গালোরে এ যেমন বড়ো বড়ো hospital আছে অনেক যেগুলো free তে চিকিৎসা হয় আর একটা আছে যে private আছে যেটা তে টাকা দিয়ে চিকিৎসা হয় তো সমানভাবে হয় তো. বলছি বড়ো বড়ো hospital এ যেমন টাকা দিয়েই চিকিৎসা করতে হয় না অনেক তো hospital ঐখানে আছে যে টাকা pay করে তারপরে চিকিৎসা করে.

আর এক ওই যেটা সরকারি আছে দুটো কি একই level এর চিকিৎসা হয়?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 টাকা তে কথা বলবে এটাই তাছাড়া চিকিৎসা একদমই সমান হয় patient কে সব এক তূলনা তেই দেখা হয়. আচ্ছা আচ্ছা মানে আমি শুনেছি যে ওখানে অনেক বড়ো বড়ো আছে যেমন ক্যান্সার তারপরে আপনার ক্যান্সার এরও নাকি অনেক বড়ো আছে হার্ট এর জন্যও আছে যেগুলো free of cost চিকিৎসা হয় অনেকজনের যায় দেখুন . ওনারা এই এতো গুলো টাকা afford করতে পারবে না ওনারা তো যাবেই কিছু টা কম হবে পুরো টা কম না অনেকটাই কম হয় খাওয়া খরচ নিয়ে অনেকটাই ওনাদের টাকা বেঁচে যায় বলতে গেলে তো ওই জন্যই মানুষ যায়. আপনার বাড়ির থেকে আপনার মানে আপনি যেখানে থাকেন আপনার পরিবার থেকে কেউ গিয়ে চিকিৎসা করায় ঐখানে? হ্যা আমার বাড়ির থেকে আমার বাড়ি কি আমার আসে পাশে যা মানে যাদের কে আমি জানতাম. ওনারাও আমার বাড়ি আসে check up এর জন্য. আচ্ছা আচ্ছা তাহলে তো এটা একটা আর একটা মানুষ থাকলে আরেকটা মানুষ যাবেই এটা হয় যতই হোক ওদের থাকা র খাওয়া খরচা টা মানে অত টা ই হয় না.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 আচ্ছা আরেকটা মানুষ থাকলে তো. কি বললেন? আমার নিজের বাড়ি থেকেও আসে আশে পাশে যেনাদের কে জানতাম ওনারাও আসে. আচ্ছা আচ্ছা আরেকটা মানুষ থাকলে তো সেখানে যাবে তারপর ওনাদের ও অনেকটা হয় যে খরচ টা বেঁচে যায়. জানেন আপনি সব কিছুই করবেন. হ্যা হ্যা আমি কিন্তু নিজের সাথে নিয়ে যেয়ে ডাক্তারের সাথে কথাবার্তা সব কিছু সব কিছুই করে দিই আর আসছে তো আমার জন্যই আসছে যেহেতু আমি আছি সেইজন্যই আসছে.

হ্যা হ্যা এই একটা জিনিস ভালো মানে আপনি যতটা ভালো ভাবে জানবেন যে কোনখানে এই patient কে দেখালে ভালো হবে. কিন্তু ওনারা এসে সেটা দশ দিনের পর জানবেন আর আপনার কাছে গেলে সেটা এক সপ্তাহেতে সেই কাজ টা হয়ে যাবে তাহলে অনেকটাই helpful হয় ওনাদের জন্য চলেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম. হ্যা আমার ও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো অনেক কিছু জানা গেলো. নিশ্চই আবার কথা হবে কোনোদিন. চুল বাঁধলে দারুণ দেখায় তনুকে class এর তো অনেক মেয়েই ওকে হিংসা করে শুধু হাজরাদের লক্ষী বলে মেয়েটা ওর প্রশংসায় পঞ্চমুখ। তনুর এখন class eight হচ্ছে six এ পড়ে ভাই। ছোট বোন টা এখন four এ। দিদির সঙ্গে মেয়েদের বড় school এ যাবার জন্যে ছটফট করে তনুরও একদিন এইরকম হতো। কাঁধে bag ঝুলিয়ে বেণি। ফুলিয়ে বড় school এ গিয়ে বেঞ্চিতে বেশ পা ঝুলিয়ে বসবে। পাড়ার সবাই দেখবে। আতনু এখন বড় হয়ে গেছে, অনেক মোটা মোটা বই তাকে পড়তে হয়। চিঠি লিখতে পারে ইংরাজিতে। সবাই কেমন কথা বলবে সমীহ করে। দিব্যি মজা হবে।

মা ঠিক করে কিছু বলতে পারলেন না। তনু প্রথম পুকুর পাড়ে গেলো। তারপর লেবু তলায়। সেখান থেকে তিন কাঠার কাছে। পিঁয়াজ গাছে জল দেবার নাম করে, বাবা বাড়ি থেকে পালিয়ে এসেছে এইখানে। ছুট্টে গিয়ে পিছন থেকে বাবার গলা জড়িয়ে ধরলো তনু, বাবা চমকে গেলো। আহ! ছাড় ছাড়। বয়েস বড় হয়ে গেলেও ছেমাশতি~ ছেলেমানুষি তে কোনো জুড়ি নেই পাড়ায়। বাবা যেনো তনুর বন্ধু আদুরে গলায় বলে, না ছাড়বো না। কী করবে করো। সে কী ছাড়বে না কেনো? আগে বলো একলা একলা এখানে বসে আছো কেনো? বাবা আমতা আমতা করে বলে, না মানে পেঁয়াজ গাছগুলোয় দেখছিলুম জল দিতে হবে কি-না

না বাবা? শুনেই যেনো ছ্যাঁক করে উঠলো বুকটা। হৃৎপিণ্ড থমকে গেলো। সব রক্ত যেনো চলকে উঠলো মুখে। বাবা শেষ পর্যন্ত ধরা পড়ে গেল মেয়ের কাছে। তনুও একটু থতমত হয়ে গেলো। বাবার চোখ দুটো ঝাপসা দেখাচ্ছে। শরীরটা যেনো আচমকা পাথর হয়ে গেলো, সঙ্গে সঙ্গে নিজেই সামলে নিলো তনু। তারপর বললে, ভালোই হয়েছে চাকরিটা গেছে তোমার। ছোটো চাকরি, আবার মায়া! বাবা তখন চোখ তুলতে পারছে না মাটি থেকে

চলো বাড়ি চলো, চলো এখন বাড়ি চলো। বিকেল হোক তখন তোমা~ তোমাকে আমাকে জল দিতে আসবো পিঁয়াজ বাড়িতে। জানো বাবা, তনু যেনো কথা ঘোরাতে চাইল। আমার বন্ধু সেই লক্ষী ওই দুধ দুইতে শিখে গেছে, আমিও শিখবো। তুমি আমাকে একটু বলে দেবে কি-না বলো। বাবা যেনো আজ কেমন নতুন লাগছে তনুকে। পাশে পাশে হাঁটছে অথচ সাহস হচ্ছে না মেয়ের মুখের দিকে তাকাতে বলা যায় না দুম করে যদি আরও কিছু জিজ্ঞাসা করে বসে! চাঁপার মা অবশ্য সহজে ছাড়ে না কাজের লোককে গোবর দেওয়া হলেই ধান টা একটু নেড়ে দিও।

দিদি দুই ভরি রূপোর দুটো মল ছাড়তে দিতেই কেমন আকাশ থেকে পড়েছিলো লোকটা।

ছেলে মেয়ে নিয়ে ঘর করো পাপ পূণ্যের কথা একটু ভাববে না? নিশ্চয়ই, অভাব অনটনে পড়ে মাথায় গোলমাল হয়েছে। কী বলছো তুমি? আমার বড় মেয়ের দু'ভরি রূপোর মল আবার বাঁধা রাখলে কবে? এই দেখো আমার খাতা। সবকিছু লেখা থাকে নিজের হাতে। তার উপর তারা ঘরে তোমাদের সঙ্গে এইরকম বেঈমানি করবে নগেন দত্ত, ছি ছি ছি বিশ্বাস হয় না এরা মুখের সামনে দুমদাম অপ্রিয় সত্যি কথাটাই বলে বসে। মায়ের কানের ফুল-কড়ি দুটো বাঁধা যেতেই নজর পড়েছিলো তনুর। সেদিন অবশ্য কাউকে কিছু বলেনি। ঘাটে হারানো, হারানো গল্পটা তনু যে বিশ্বাস করেনি বাবা জানতো। কিন্তু নাকছবিটার কথা উঠলে কী হবে! সাহসী মেয়ের ভয়ে যেনো মুখটা শুকিয়ে যায় বাবার। কোনো রকমে বলে তুই দুধ দুইতে যাবি কেনো মা? পড়াশোনা কর ভালো করে। pass করলে college এ পড়বি। সবাই তখন আমার নাম করবে তোর জন্য। frock পরা তনু হঠাৎ শাড়ি পরা অঙ্কবিদগণের মতন সোজা হয়ে কোমড়ে হাত দুটো হাত রেখে দাঁড়ায়। তারপর যেনো শপথের ভঙ্গিতে বলে, সে আবার বলতে একটা কিছু হবোই তুমি দেখে নিও বলতে বলতে মাথা হেট করে বাবার পায়ে হাত রেখে~ রাখে তনু। সেদিন দুপুরবেলা আর ঘুম ধরে না সহজে বাবার জন্যে মন কেমন করে বড্ড। নিরীহ গোবেচারা মানুষ মার প্যাঁচ জানে না। সেকালের এইরকম মুখচোরা মানুষকে কলকাতা পাত্তা দেবে কেনো?

ভেতরটা স্যাঁতস্যাঁতে রোদ নেই। না থাক। বাইরেটারও চাকচিক্যে চোখ ঝলসে যায়। এই তেত করা টাই কুনকুনিয়ে এখন বেশ বুঝতে পারে শহরের চালচুলো না থাক চালাকিতেই সে চমকে দেয় সবাই। তবু কলকাতায় যেনো কলকাতাই। এক কী রকম একটা রূপকথা রূপকথা গন্ধ। চাঁপার বাবা কলকাতায় যেনো কোন office এ কাজ করে? তনুর বাবাও কলকাতায় চাকরি করে সবাই জানে। তনুর মেয়েরা school এর মেয়েরা সোমবার এলেই এখনও ঘিরে ধরে ওকে। কেউ ধরে শনিবার তোর বাবা আসেনি? কেউ বলে কী এনেছে কলকাতা থেকে? এই টিপটা? তনুর লজ্জা করে কিছু বলতে পারে না। কেউ এসে pencil টা দেখতে চায়, বলে ইশ! কী সুন্দর তোর pencil টা। এখানে এসব জিনিস পাওয়া যায়না রে। কমদামের একটা frock কেও যেনো কলকাতায় মিষ্টি গন্ধ ছাড়ে। কলকাতার কথা শুনলেই class এর মেয়েরা ঝোঁকে অনেকে হিংসাও করে। অথচ কী আশ্চর্য কলকাতার চালাকির কথা কিছুতেই কাউকে বলতে পারে না তনু। লক্ষীকে কিছুতেই বলা যায় না জানিস আমার বাবার চেয়ে মাঠের কাজে তোর বাবার বেশি রোজগার বেশি সম্মান। বলতে পারে না। জানিস লক্ষী আমার বাবা না কলকাতায় একটা অন্ধ গলিতে ভাড়া থাকে। ছোট চাকরি করে, আর ছুটি নিলেই সে চাকরি টা চলে যায়। ভাবতে ভাবতে কলকাতার ওপর রাগে দুঃখে অপমানে চোখ দুটো ঝাপসা হয়ে আসে তনুর। দেওয়ালে টাঙানো মা কালীর জিভ বাড় করা photo তনুও হঠাৎ জিভ বাড় করে ভেংচি কাটে ঠাকুরকে। তারপর বলে কলকাতায় বাবার চাকরিটা চেয়ে কী লাভ হবে তোমার শুনি? খুব আনন্দ হচ্ছে না? school এ আমাকে ছোট করে পাড় পাবে ভেবেছো? এই আমিও প্রতিজ্ঞা করলুম তোমার সামনে আমিও একদিন বড় চাকরি নিয়ে কলকাতায় যাবো। সেদিন শোধ তুলবো এই অপমানের দেখে নিও। বলতে বতলে একলা বলতে একলা ঘরে অঝোর ধারায় কাঁদতে থাকে তনু। নদীর একেবারে ধার ঘেঁষেই তনুর ওপাড়ে বালিপুড়ের বাজার, ওখান থেকেই শহরে যাবার bus ছাড়ে নদীর ঘাটে বৃন্দাবন মাঝির নৌকা সবাই তাকে বৃন্দ বলেই চেনে। দশটা ক'রে পয়সা লাগে পাড় হতে। মাঠের ফসল মাথায় রোজ যারা এপাড় থেকে ওপাড়ে যায় তারা কেউ ঝিঙেটা, বেগুনটা নয়তো এক মুঠো উচ্ছে দিয়ে যায় বুড়ো মালি~ মাঝিকে। খেয়া ঘাটের পাশেই

বড় বাণের সময় মাছ ধরতে গিয়ে বউটা ভেসে গেছে। একটা মেয়ে তাই একলা ঘরে থাকে। মেয়েটার নাম মোংরী। ঠিক তনুর মতোন মাথায়, সেই রান্না করে বুড়ো বাবার জন্য। বিকেল হলেই মাঝে মাঝে বেড়াতে চায় তনু। কোনোদিন লক্ষী নয়তো চাঁপা সঙ্গে থাকে। ফুটবল যা সাধারণত ফুটবল বা সকার নামে পরিচিত একটি দলগত খেলা যা এগারো জন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয়। যারা প্রাথমিকভাবে একটি আয়তক্ষেত্রাকার মাঠের চারপাশে বল চালাতে তাদের পা ব্যবহার করে। খেলার উদ্দেশ্য হলো goal লাইনের বাইরে বলটিকে প্রতিপক্ষের দ্বারা সুরক্ষিত আয়তক্ষেত্রাকার frame যুক্ত goal এ সরিয়ে বিপরীত দলের চেয়ে বেশি গোল করা। ঐতিহ্যগতভাবে খেলাটি পঁয়তাল্লিশ মিনিট করে দুই অংশের খেলা হয়ে থাকে। মোট match এর সময় নব্বই মিনিটের জন্যে। আনুমানিক দুশো পঞ্চাশ মিলিয়ন খেলোয়াড় দুশো টিরও বেশি দেশ এবং অঞ্চলে চলমান। এছাড়া

জাপানে এই খেলার নাম কেমারি। কেমারি খেলার নিয়ম ছিল কয়েকজন মানুষ একটা বৃত্তাকার মাঠের ভেতর বল লাথি দিয়ে খেলবে তবে তারা চেষ্টা করত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 অস্ট্রেলিয়ায় লাথি মেরে বল খেলত অস্ট্রেলীয় আদিবাসীরা অনেক আগে থেকেই । এই খেলার নিয়ম ছিল একটা বৃত্তাকার মাঠকে কয়েকটা ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে একটা করে দল থাকত এবং প্রত্যেক দলে সাতজন করে খেলোয়াড় থাকতো এবং মাঠের মাঝখানে একটা বৃত্তাকার সীমানা থাকতো এই খেলায়

আধুনিক ফুটবলের আদিরূপ সৃষ্টি হয়েছে ইংল্যান্ডে খ্রিস্টীয় নবম শতাব্দীতে। একটি বইতে এই খেলার উল্লেখ পাওয়া যায় ইংল্যান্ডে প্রথম দিকে যে বল খেলা হত তার নাম ছিল mob ফুটবল। এই খেলায় দুই দলে অগণিত খেলোয়াড় থাকতো এবং এরা একটা বল কে গায়ের জোরে ধাক্কাধাক্কি করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারলে point হতো। এই খেলা তখন প্রতিবেশী গ্রাম বা শহর গুলোর মধ্যে হত। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে একটি অন্যতম অঙ্গ হিসেবে বিবেচিত হতো।

federation international the football association সংক্ষেপে FIIFA এই বছরেও olympic এ প্রদর্শনী খেলা হিসেবে ফুটবল প্রতিযোগিতা রাখা হয় এবং কোন পুরস্কার বরাদ্দ ছিল না। উনিশ শ তিরিশ খ্রিস্টাব্দের

প্রতিযোগিতা শুরু হয়েছিল তেরো ই July এই প্রতিযোগিতায় উরুগুয়ে বিজয়ী হয়। উনশ শ বত্রিশ খ্রিস্টাব্দে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্ম olympic এ ফুটবল কে না রাখার পরিকল্পনা করা হয় কারণ যুক্তরাষ্ট্রে তখন ফুটবল বা সকার জনপ্রিয় ছিল না।

ঊনিশও চুয়ান্ন খ্রিস্টাব্দে বিশ্বকাপ প্রথম television এ সম্প্রচার করা হয় বর্তমানে এটি television এ সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। এমনকি olympic games এর চেয়েও বেশি মানুষ বিশ্বকাপ দেখে থাকে। উনিশ শ ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে প্রতিটি বিশ্বকাপের একটি নিজস্ব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

ইংরেজরা কিছু বাঙ্গালীদের এই ফুটবল খেলা নিয়ে খুবই অপমান করেছিল বলে জানা যায় তবে এই তথ্যটি সঠিক নাও হতে পারে এটি সম্পূর্ণ সঠিক বলে বলা চলে না তবে এটা ই শোনা যায় এটা ই প্রচলিত যে ইংরেজরা বাঙ্গালীদের এই খেলা নিয়ে খুবই একসময় অপমান করেছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে বাঙ্গালীদের একটা জেদ চেপে গিয়েছিল যে আমরাও ফুটবল খেলবো। যাই হোক এটি অনেক পুরনো কথা এই কথা নিয়ে এখানে আলোচনা না করাই ভালো। এখন বাঙালি হোক কি ইংরেজ হোক এখন সেখানে বাঙালি এবং ইংরেজ কেউ ই আলাদা নয়, সমগ্র বিশ্ববাসী এই ফুটবল খেলার প্রেমী বলা চলে ফুটবলপ্রেমী। ছত্রিশ বছর পর দু হাজার বাইশ সালে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। মেসির নেতৃত্বে লুসাইলে তৈরি হল ইতিহাস। ছত্রিশ বছর পর অপেক্ষার অবসান, কথা দিয়েছিলেন কথা রাখলেন লিওনেল মেসি। ফ্রান্স কে হারিয়ে বিশ্ব champion আর্জেন্টিনা। আঠাশ বছর পর

ফরাসি strikerfinal র মত match এ যখন দুই শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে ছিল team সেখান থেকে পরপর দুই goal অতিরিক্ত সময়ে তিন নম্বর goal ও করে সমতা ফেরান। কিন্তু আট টি goal করে golden boot জয় এমবাপের। কিন্তু এই নজির গড়ার রাতেই হারতে হল বিশ্বকাপ। টানা দুবার বিশ্ব জয়ের সাক্ষী থাকতে পারলেন না তিনি। এর আগে বিশ্বকাপ final এ hat trick করেছিলেন ইংল্যান্ডের footballer উনিশ শ ছেষট্টি বিশ্বকাপ ফাইনালে এই record গড়েন তিনি। ছাপান্ন বছরের record ভাঙলেন এমবাপে। এই সবকিছুর মধ্যেও এই খেলা সমগ্র বিশ্ববাসীর। যে দলই জিতুক না কেন সেই দল সমগ্র বিশ্বের কাছে এক

গান্ধীজী বলিবার অনুমতি চাহিলেন, কোনটি ভুল পথ এবং কোনটি নির্ভুল পথ, এই সম্পর্কে তিনি যে দ্বন্ধ নির্যাতন ভোগ করিতেছিলেন। তিনি কোন্ পথ অবলম্বন করিবেন, এবং তাহার ফল জনসাধারণের ওপর কি রূপ হইবে, সে সম্বন্ধে গত কয়েক সপ্তাহ ধরিয়া যে বেদনা, যে সংশয়, যে মানুষিক-আধ্যাত্বিক সংঘাত তিনি সা~ সহিতে ছিলেন, তাহা সমস্তই পরিষ্কার হইয়া গেলো। তিনি তাহার আত্মার শান্তি ফিরিয়া পাইলেন। যাহা কিছু ঘটিয়াছে বা ঘটিতে পারে তাহাকেই তিনি প্রয়োজন বলিয়া গ্রহণ করিলেন। সে প্রয়োজনের জন্য তিনি দুঃখিত হইতে পারেন,

অনেক বেশি সময় তিনি অননানুগত সম্পর্কে প্রচার করিয়াছেন। মাদ্রাজের গোলোযোগ, চৌরিচৌরার দানবীয় অপরাধ এবং বোম্বাইয়ের উন্মত্ত অত্যাচার এ সমস্তের জন্য তিনিই দায়ী। বিচক্ষণ advocate general ঠিকই বলিয়াছেন। আমি একজন দায়িত্বশীল ব্যক্তি যথেষ্ট শিক্ষা লাভ করিয়াছি এবং জাগতিক ব্যাপারে আমার অভিজ্ঞতাও রহিয়াছে প্রচুর। সুতরাং

আমি যাহা করিয়াছি মুক্তি পাইলে আমি আবার তাহাই করিব। আজ সকালে আমি অনুভব করিলাম আমি এখন যাহা বলিতেছি তাহা না বলিলে আমার কর্তব্যের ত্রুটি হইবে। আমি হিংসা এড়াইতে চাহিয়াছিলাম, আমি হিংসা এড়াইতে চাই। আমার নীতির প্রথম সূত্র অহিংসা, শেষ সূত্র অহিংসা। কিন্তু আমাকে বাছিয়া লইতে হইয়াছে, হয় আমাকে এমন এক ব্যবস্থার নিকট মাথা নত করিতে হইবে যাহা আমার দেশের অপূরণীয় অনিষ্ট করিয়াছে বলিয়া আমার বিশ্বাস। নয় আমাকে বরণ করিতে হইবে সেই জনতাকে যে জনতা আমার মুখ হইতে সত্য উপলব্ধি করিয়া উন্মত্ত আক্রোশে ফাটিয়া পড়িবে। আমি সে জন্য গভীর ভাবে দুঃখিত। আমি তাই এখানে লঘু কোনো শাস্তি নহে, কঠিনতম শাস্তি গ্রহণের জন্যই উপস্থিত হইয়াছি। আমি করুণা চাহিনা। কঠোরতর লাঘবের জন্য প্রার্থনা করিতেছি না। আমি এখানে কঠিনতম শাস্তি সানন্দে গ্রহণের জন্যই উপস্থিত হইয়াছি। বিচারক আপনার কাছে এখন একটি মাত্র পথ উন্মুক্ত রহিয়াছে, হয় আপনাকে নিজেকে পদত্যাগ করিতে হইবে নয় আমাকে কঠিনতম শাস্তি দিতে হইবে। ধর্মভীরু বিবেকবান মনোভাব এবং রাজনৈতিক নেতার বীর্যমান দৃঢ়তার সামঞ্জস্যে বলিষ্ঠ এই অভিবাসনের পর গান্ধীজি ভারত ও ইংল্যান্ডের জনসাধারণের উদ্দেশ্যে একটি লিখিত ঘোষণা পাঠ করিলেন। বলিলেন, কেনো তিনি অনুগততম সহযোগী হইতে, চরমপন্থী অনুগততম অসহোযোগী হইয়া উঠিলেন। সে সম্বন্ধে জনসাধারণের কাছে তাহার কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে। গান্ধীজী আঠেরোশো তিরান্নবই সাল হইতে আজ পর্যন্ত তাহার রাজনৈতিক জীবন সম্বন্ধে আলোচনা করিলেন। তিনি একজন ভারতীয় হিসাবে ব্রিটিশ শাসন ব্যবস্থার নিকট কীরূপ নির্যাতন পাইয়াছেন এবং গত পঁচিশ বৎসর যাবৎ এই শাসন ব্যবস্থার সংস্কার করিতে তিনি কী অবিরাম চেষ্টা করিতেছেন সে বিষয়েও তিনি বিশেষ ভাবে উল্লেখ করিলেন। তিনি এখনো দৃঢ় ভাবে বিশ্বাস করেন যে ভারতকে ইংল্যান্ড হইতে বিচ্ছিন্ন না করিয়াও এই শাসন ব্যবস্থার সংস্কার সম্পূর্ণ সম্ভব। সকল প্রকার প্রতারণার সত্ত্বেও তিনি উনিশশো উনিশ সাল পর্যন্ত ব্রিটিশের সু-বিশ্বস্ত সহযোগীই ছিলেন। কিন্তু তাহার পর হইতে ব্রিটিশের অত্যাচার এবং অপরাধ সীমা অতিক্রম করিয়াছে। এবং সমস্ত অন্যায়ের ক্ষতিপূরণের পরিবর্তে government যেন ভারতের সহিত প্রতিদ্বন্দ্বিতা করিবার ইচ্ছাতেই সমস্ত অপরাধী কর্মচারীদিগকের সম্মানিত এবং পুরস্কৃত করিয়াছেন, pension দিয়াছেন। government নিজের হাতেই সকল বন্ধন ছিন্ন করিয়াছেন। অবশেষে গান্ধীজী এই সিদ্ধান্তে আসিয়াছেন যে এমনকি এখন যদি সরকার বাঞ্চিত সংস্কারগুলির প্রস্তাব করেন তাহাও ক্ষতিকর হইবে। ভারতে ব্রিটিশ government জনসাধারণের শোষণের ওপর প্রতিষ্ঠিত। এই শোষণকে